এবং ইস্টেডের ওপরে আছে দেখছি লাইট লাগানো আছে --

এবং এখানে ক্রিকেট খেলা হয় --

দুপাশে দেখছি গাছপালা অনেক আছে এবং দেখতে খুব সুন্দর লাগছে।

আমি একটা মেলা দেখতে পাচ্ছি এবং মেলার মধ্যে অনেক ব্যক্তি আছে এবং মহিলা আছে --

দেখতে খুব সুন্দর লাগছে ।

আর তার দুই পাশে ল বেলুন আছে এবং বেলুনের কালার হচ্ছে লাল।

তার ওপরেও বেলুন লাগানো আছে এবং খুব ভালো করে সাজিয়ে রেখেছে।

এবং বই এর দোকানে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে --

আমি একটা দোকান দেখতে পাচ্ছি এবং দোকানের মধ্যে বিভিন্ন রকমের ফল পাওয়া যায় যেরম ধরে নাও আপেল লেবু আর তরমুজ।

আমি একটা পোস্ট অফিস দেখতে পাচ্ছি। এবং পোস্ট অফিসের ভেতরে--

আমি একটা ব্যাঙ্ক দেখতে পাচ্ছি এবং এই ব্যাংক -এর নাম হচ্ছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এবং এই ব্যাংক -টা আছে মা--